expiry date টা আপনি একবার দেখতে পারেন, হবে আপনাকে। আপনি যদি ঠিক করে দেখতে পারেন expiry date যদি, যদি ওটা expire করে যায় দে~ then আপনি পারবেন না যদি expire না, করে থাকে তাহলে আপনি definitely। না এখন expire করেনি, আমি আসল বলতে চাইছি যে আমার যে মানে যত store আছে যত রকম গুলো, সেটা মানে যেকোনো গেলে যেকোনো store এ গেলে আমি মানে redeem করতে পারবো তো? আপনার ওটা voucher টা কীসের? voucher টা কী branch এর না আপনার আমাদের mobitech এর? না সেটা shopping এ আমার offer আছে, shopping এ offer আছে, shopping করার পরে

সেখানে কেনাকাটার পর আমি একটা offer পেয়েছিলাম তো সেখান থেকে card টা রয়ে গেছে। sir আপনি বুঝতে পারছেন না আমি বলতে চাইছি যে, offer টা offer টা কোন অথ~ আহ authority টা কে? কে offer টা দিচ্ছে? সেই ম~ shopping store টা mall টা নাকি আপনার mobitech? mobitech থেকে যদি হয় আপনি যেকোনো store, যেকোনো shopping mall, যেকোনো আপনি সেটা redeem করতে পারবেন যদি expiry date এখনো শেষ না হয়ে গিয়ে

সেটা আপনাকে একবার check করতে হবে। যদি mobitech কথাটা লেখা থাকে আপনি definitely পারবেন , এবং আপনাকে একবার expiry date টা অবশ্যই check করতে হবে। ঠিক আছে।

তো আপনাকেও আমি আশা করছি আপনাকে সাহায্য করতে পেরেছি।

আহ আপনার আর কোনো অসুবিধা হলে বা query হলে আপনি আপ পরেও আমাকে জিজ্ঞেস করতে পারেন এবং এখনও আপনার যদি কোনো query থেকে থাকে আপনি বলতে পারেন আমাকে। আহ আপাতত as such সেরকম কিছু নেই, আপনি আপনি বা ইয়ে পনেরো তারিখ বললেন তো? পনেরো তারিখ নয়, মানে পনেরো তারিখের উপলক্ষতা হিসেবে মানে so আপনার আহ মানে ওইটা কবে থেকে হবে, ধরুন আপনি ওই আহ চোদ্দো তারিখ থেকে বা তেরো তারিখ থেকে আপনাকে একটু website check করতে হবে।

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি আমাদের website follow করবেন আপনি সমস্ত details ওখানে পেয়ে যাবেন। এবং আমিও আপনাকে এখনও অবধি আমার কাছে যেটুকু information আছে সেটুকুর আপনার mail আপনাকে আমি পাঠিয়ে দিতে পারি, আপনার এই number এ তো?

sir আমাদের কাছে যে number টা আপনার register করা আছে সেই register mobile number এ পাঠালে হবে?

এবং একটা email ID ও আছে register email ID সেটা সেটাতেও পাঠিয়ে দিচ্ছি।

বছরের শুরুটা এখনও পর্যন্ত ভালোই যাচ্ছে

ঠান্ডা খুব পরেছিল এখন আবার একটু কম

আবার দুদিন পর দুদিন আগে কম লেগেছে এখন আবার লাগছে

তো আ পৌষ পার্বণ কিছু উদযাপন হয়নি

হ্যাঁ পৌষ পার্বণ তো উদযাপন হবেই

আমরা তো আমাদের নিয়ম আছে সংক্রান্তিতে আমাদের পিঠে পায়েস করতে হয়

তো এইযে পিঠে পায়েস ধর এখন আমরা ম এইজে অনেক জায়গায় হয় করি আমরা

আগেকার দিনে যেরকম ধরো মানে আমরা আমরা যখন ছোট ছিলাম আমাদের ছোটো সময় বেলায়

এইসব দিনগুলো কিন্তু একটু আলাদা একটা আনন্দ ছিল সেটা কী এখন তুমি পাও

এখন পাই পাইনা তানা তবে আমরা যখন ছোটো ছিলাম তখন পরিবেশটা অন্যরকম ছিল

পাল্টে গেছে সেটা উন্নত হয়েছে কী অবনত হয়েছে সেটা বলতে চাইছিনা

কিন্তু আ আমি এটা feel করেছি মানে আমি বুঝেছি দেখেছি যে আগে আমাদের এই সা মানে যখন ধরো তুমি বললে পিঠে করা তারপরে পায়েস করা

মোটামুটি সন্ধ্যাবেলা হলেই

নেই জি নতুন গুড়ের গন্ধ

সেই জিনিস গুলো কিন্তু এখন বলা যায় পুরো লুপ্তই হয়ে গেছে এবং

শুধু তাই নয় আগে কিন্তু আমরা পিঠে হোক বা পায়েস হোক এই জিনিস গুলো আমরা দোকানে কিনতে পারতাম না এখন কিন্তু দোকানে কিনতে পাওয়া যাচ্ছে

কারণ এখন সময়টা একটা বড়ো

তো এগুলো করতে গেলে যে সময়টা লাগে সেই সময়টা এখন অনেকে পায়না

কারণ আগে আমাদের বাড়ির মহিলারা এই কাজ গুলো করতেন

তো এখন মহিলারা তো অনেকে চাকরি করছেন বাইরে বেরচ্ছেন অনেক রকম দায়িত্ব পালন করছেন তো তাদের পক্ষে তো সম্ভব হয় না চাল ভিজিয়ে গুরো করে

সেই জন্য সবসময় হয়ে ওঠে না

কিন্তু যারা চাকরি করছেন না তারাও যে সবসময় করছেন তাও নয় কিন্তু তাও আছে ছেলে মেয়েরা কিন্তু চায় খেতে চায়

তো ছেলে মেয়েরা যখন খেতে চায় তখন মা দিদিমা ঠাকুমা এরা কিন্তু চেষ্ঠা করছেন বানিয়ে দেওয়ার

তো পুরোপুরি ভাবে এখোনো আ যে কিছু হয়না তানা কমে গেলেও হয় কিছু হলেও হয়

এইটুকু আর আরেকটা পার্থক্য ও আছে

আ জিনিস গুলো খাঁটি ছিল কোনো ভেজাল ছিল না

এখন সব জিনিসেই ভেজাল

চালের গুঁড়ো কী দী মানে দিচ্ছে কিছুই বোঝা যাচ্ছেনা ওটা চালের গুঁড়ো না অন্য কিছু

এইসব ব্যাপার গুলোও আছে

কিন্তু হ্যাঁ হচ্ছে একেবারে হচ্ছে না তানা হচ

যে আ আধুনিক যুগ আমাদের এবং আমাদের জীবন ব্যবস্থা আরও আগে থেকে আরও বেশি গতিশীল হয়ে গেছে

তো সেই জায়গা থেকে তোমার কথাটা ঠিকই যে এখনও লোকের সময় হয়না আ এত time দিয়ে এতো কিছু করা

হুম সবাই এখন কাজ করছে

তো যেটুকুনি ছুটি পায় সেটুকুনি ছুটিতে

সবকিছু করে ওঠা সম্ভব হয় না সেজন্যে হয়তো দোকানে গিয়ে

আমরা এসব কিনে খাচ্ছি এবং এখন তো দেখা যায়

যে মেলাগুলো হয় আমাদের এখানে

এই ধরনের জিনিস তৈরি হয় মানে সেটা সেখানেই দেখা যায় বিশাল ভীড়

বী পৌষ নে পৌষ পার্বণে এই যে season -তে এই time -এ

এটা কী কোনো মানে আমাদের যে আধুনিক প্রজন্ম এটা কী আস্তে আস্তে এটা কী লুপ লুপ্ত হয়ে যাবে আমাদের এইযে যে শুধু পৌষ পার্বণ বলে না আমাদের তো সংক্রান্তি অনেক ধরনের সংক্রান্তি হয় মানে সংক্রান্তি তো আমাদের মানে চিন্তা ভাবনা হচ্ছে কী আমরা যে নতুন ধান কটছি নতুন ফসল যেগুলো হচ্ছে

সে জিনিস গুলিকে যখন ঘরে তুলছি তাদেরকে পূজোও করি বাএইযে আমাদের যে ঐতিহ্য এগুলো তো আমাদের ঐতিহ্যরই একটা part বাঙালিদের

না বিলুপ্তি হবে বলে আমার মনে হয় না

তবে আমি যে জায়গার কথা বলছি আমি একদম কলকাতা শহরের কথা বলছি